মন্দিরের সামোনে মূর্তি রাখা আসে।

এখানে একটি বড়ো বিল্ডিং আসে ।

বিল্ডিংটির নীচে টাইলস লাগানো আছে।

ঘরটির দেওয়ালে একটি ইলেকট্রিক বোর্ড লাগানো আছে।

ঘরটির ভিতরে চেয়ার টেবিল রাখা আসে ।

ঘরটির ভিতরে একটি ফ্যান লাগানো আসে।

মন্ডপটির ভিতরে অনেকগুলো চেয়ার রাখা আসে।

মন্দিরের বাইরে আরো গাছ আসে।

লোকজনের পরনে ঠান্ডার সোয়েটার আছে।